এবং এই বইয়ের দোকানটি অবস্থিত নর্থ চব্বিশ পরগনায় এবং এই বইয়ের দোকানের ছবিটি তোলা হয়েছে সকালবেলায়।

এটি একটি খেলার মাঠের ছবি। এই মাঠে কিছু ছেলে খেলাধুলো করছে এবং এই ছবিটি তোলা হয়েছে ঠিক সন্ধ্যে নামার আগের মুহূর --

থাকে এবং এই বাস স্ট্যান্ড -ই অবস্থিত নর্থ চব্বিশ পরগনায়।

এই বিল্ডিং -টি অবস্থিত নর্থ চব্বিশ পরগনায় এবং এই ছবিটিতে দেখা যাচ্ছে কিছু মিস্ত্রি একত্রে এই বিল্ডিং -টিকে তৈরী করছে এবং এই ছবিটি তোলা হয়েছে ঠিক সকালবেলায়।

ঠিক সকালবেলায় এবং এই বাস স্ট্যান্ড -টি অবস্থিত নর্থ চব্বিশ পরগনায়।

এটি একটি জনবহুল ব্যস্ত রাস্তার ছবি। এই রাস্তাটিতে বিভিন্ন ধরণের যানবাহন চলাফেরা করে. এবং এই ছবিটি তোলা হয়েছে সকালবেলায়। এবং--

এবং এই বাড়িটি অবস্থিত নর্থ চব্বিশ পরগনায়।

পোস্ট অফিস টির পেছনে বিশাল বড়ো একটি জঙ্গল আছে ও সামনেও--

এটি একটি মাঠের ছবি এবং এই ছবিটিতে দেখা যাচ্ছে দুটি মানুষ--

এই ঘাটটি বহু পুরোনো হওয়ায় এই ঘাটটিকে সবাই চেনে।

সকালবেলা এবং এই বিল্ডিং -টি তৈরী হচ্ছে নর্থ চব্বিশ পরগনায়।

ফুলের গাছ রয়েছেএবং এই রাস্তাটির ছবিটি তোলা হয়েছে সকালবেলায়এবং এই রাস্তাটি অবস্থিত নর্থ চব্বিশ পরগনায়।

এই এ.টি.এম. -টির নাম হলো স্টেট ব্যাঙ্ক এ.টি.এম. .

এই ব্যাংকোয়েট -এ বিভিন্ন ধরণের অনুষ্ঠান যেমন --

এই মোহনাটি অবস্থিত নর্থ চব্বিশ পরগনায়।

এই স্কুল -এর ছবিটি তোলা হয়েছে সকালবেলায় এবং এই স্কুল -টি অবস্থিত নর্থ চব্বিশ পরগনায়।

একটি ফ্লাইওভার স্টেশন -টির এক প্রান্ত থেকে ওপর প্রান্তে মিলিত হয়েছে।